নতুন ব্যবসা শুরু করতে যায় এ তাহলে পরে এই আহ scheme টাতো মানে খুবই ভালো এই প্রকল্পটা মানে সবারই আরকি খুব উপকারে লাগবে

আহ ক্ষুদ্র ব্যবসা যত এগিয়ে আসবে যত মুনাফা কামাবে আরকি তো সে ক্ষেত্রে আমাদের দেশের যে অর্থনীতি আছে গোটা অর্থনীতি তার উপরে একটা ভাল ইয়ে পড়বে প্রভাব পড়বে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 খুবই ভালো আরেকটা যেটা উম দেখছিলাম যে আমাদের দেশের তো আহ একটা বেশ বড় সম্প্রদায়ের মানুষ গরীবের সীমার নিচে থাকে তো তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনা চালু করা হবে বলছে বা আবাস যোজনা এরকম চলছেও এমন নয় যে এটা প্রথম চালু করা হল তো এটা last তিন চার বছর থেকে আবাস যোজনার যে প্রকল্প সেটাও চলছেে এটাতে দেখছিলাম যে ঘর নেই একমাত্র ছাদ নেই পাকা ছাদ নেই তাদেরকে সরকার থেকে একটা করে টাকা দেয়া হবে সেটা তিন লাখ হোক বা সাড়ে তিন লাখ হোক এরকম একটা টাকা দিয়ে তো তাদেরকে একখানা বাড়ি করে দেয়া হবে তো এটাও একটা ভালো প্রকল্প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

তো তাদের বাসস্থানের একটা সমস্যা বরাবরই থেকে যায় মাটির ঘরে থাকে বা এ কোনো চালের ঘরে থাকে তো সে রকম ধরনের পাকাপোক্ত কোনো বাসস্থান কোনো থাকে না তো এরকম ধরনের বাসস্থান যদি কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে করে দেয়া হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হয় এবার বাসস্থান যদি মানুষের হয়ে যায় তাহলে সে নিজের আর যে কর্ম আছে সে কর্ম গুলো সে ঠিকঠাক ভাবে পালন করতে পারে বা সংসারের যে অন্য দায়িত্ব আছে সেগুলো তারা ঠিক মত পালন করতে পারে আরকি

আরো এ তিন চার লাখ টাকা প্রায় সরকার আহ টাকা দিচ্ছে তো সেই টাকা দিয়ে আরকি আহ এই আহ মানে উম বাড়ি আরকি তৈরি করে দিচ্ছে একটা পাকাপোক্ত বাড়ি তৈরি করে দিচ্ছে এটা খুবই ভালো ‍মানে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

সকালে যখন অনেক বড় ঝড় হয় tornado type এর ঝড় বা কালবৈশাখি type এর ঝড় যেগুলো হয় তো সেই ঝড় হলে পরে তাদের যে বাসস্থান আছে সে বাসস্থানগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় তো তাদের তখন হ্যা মাথা গোঁজার ঠাই টা থাকে না তো সেই জন্য সরকার থেকে এরকম প্রচেষ্টা করা হচ্ছে আর যে প্রচেষ্টাটা আমি বলবো খুবই ভালো একখানা পদক্ষেপ কারন আমাদের দেশে অনেকেই আছে যাদের এখনও পর্যন্ত পাকাপোক্ত বাসস্থান নেই তো সরকার থেকে যদি করে দেয় তাহলে খুবই ভালোই হয় এরকম আরকি হ্যা সে তো একশোবার তো খুবই ভালো হয়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

হম স্বাস্থ্য যখন হম যে কোনো মুহুর্তে খারাপ হচ্ছে এবার স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে তার যে চিকিৎসার যে খরচ সে খরচ হচ্ছে কিন্তু অনেক বেশি তো এর দেখা গেল যে কোনো সরকারি হাসপাতালে ঠিকমত পরিসেবা পাচ্ছে না তো তার জন্য তাকে হয়তো আমাদের দেশের অন্য কোনো রাজ্যে যেতে হবে বা এর বেসরকারি যে সংস্থা গুলো আছে বেসরকারি যে hospital আছে সে hospital এ তখন যেতে হবে

তো স্বাস্থ্য বীমা যোজনাতে হম একটা এ নূন্যতম আহ টাকার ম~মানে যে যারা পরিসেবা নেবে আরকি নূন্যতম টাকা তাদের কে দিতে হয় তো তার পরে কিন্তু পাঁচ লাখ টাকা বা ছ লাখ টাকা পর্যন্ত আহ coverage এর এক খানা কিন্তু ইয়ে scheme কিন্তু তারা পেয়ে যায় আর এটা পুরোপুরি খরচা করে কিন্তু কেন্দ্র সরকার এটা রাজ্য সরকারের কোনো

এর অন্য আলাদা জায়গা থেকে পয়সা ধার দেনা করে বা জমি যে সম্পত্তি বিক্রি করে এর তাদের খরচা করার কোনো যুক্তি থাকে না তো এখান থেকেই তারা পেয়ে যায় আরকি হম এটাও খুব এক খুব ভালো একটা প্রকল্প করেছে সত্যি আহ বয়স যাদের আরকি দেখা গেল যে ষাট বছর বা তার উপরে রয়েছে তারা তো অনেক ক্ষেত্রেই আরকি এখন আহ বয়সকালীন আরকি যে সমস্ত রোগ গুলো থাকে সেই রোগ গুলো হয়তো এই রকম একটা প্রকল্প থাকলে পরে তারা এর থেকে মানে অনেকটাই সুবিধা পেতে পারে আর তাছাড়াও মানে এর এই প্রকল্পটা থাকলে পরে অনেক অল্প বয়সী ছেলেদেরও যাদের মানে খুব হম মানে শরীর খারাপ হয়ে পড়লে hosipital এ চলে গেল এখন তো অনেক বড় বড় hospital private এ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 হম আহ private hospital এ যদি coverage টা থাকে তাহলে সুবিধা পেতে পারে হ্যা এরকম তো কেন্দ্রীয় সরকারের যেমন প্রকল্প আছে তেমনি রাজ্য সরকারেরও অনেক প্রকল্প আছে রাজ্য সরকার নতুন নতুন কিছু প্রকল্প চালু করছে রাজ্য সরকারের প্রকল্পগুলো খারাপ না এখন যেমন আহ বেকারদের জন্য একটা হম মানে মাসিক ভাতা দেয়া হচ্ছে বে~বেকার ভাতা দেওয়া হয় তারপরে হচ্ছে বার্ধক্য ভাতা যেগুলো হয় বা বিধবা ভাতা যেগুলা আছে সেগুলা একটা করে রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয় তো দেখা গেল যে কোনো পরিবারের কোনো সদস্য যদি মৃত হয়ে যায়

বিধবা ভাতা হোক বা বেকার ভাতা হোক এরকম ভাতা অনুযায়ী দেওয়া হয় তো এগুলো উম মানুষের সাধারন এ যে চলাফেরা থাকে বা সাধারন যে দিনযাপন থাকে তাতে সুবিধা হয় কিন্তু এগুলো আখেরে যদি দেখা যায় এরকম ভাতা যেগুলো দেয় সেগুলো কিন্তু দেশের অর্থনীতির উপরে একটা মানে খুব আহ বাজে একটা প্রভাব ফেলে কারন কোনো দেশেই হচ্ছে অনুদান দিয়ে কোনো কিছু মানে চলতে পারে না অনুদান দিয়ে যখনই কোনো দেশের অর্থনীতি চলবে তখন তার ঋণের বোঝা বাড়তে থাকে আর ঋণের বোঝা যখনই বাড়বে তখন আমরা যে দেখতে পারছি আমাদের পার্শবর্তী হম যে দেশগুলো আছে যেমন শ্রীলঙ্কা হোক বা পাকিস্তান হোক বা নেপাল হোক তো এইসব দেশের মত কিন্তু অবস্থা হয়ে যেতে পারে তো সেই দিকটাও কিন্তু আমাদের যে আহ কেন্দ্রীয় সরকার আছে এর সরকারি লোকজন আছে বা রাজ্য সরকারি যে লোকজন আছে তাদের কিন্তু এই বিষয়টাও মাথাতে রাখার দরকার যে অনুদান দিতে দিতে এমন না হয়ে যায় যাতে করে ঋণের বোঝা রাজ্যের উপরে বা দেশের উপরে আরো বেশি করে চারা দিয়ে উঠে হ্যা এরকম তো অনেক মানে অনুদানের কথাই রাজ্য সরকারের শোনা যায় যেরকম একটা প্রকল্প হচ্ছে জয় বাংলা প্রকল্প সেখানে আহ বলছে যে মানে ষাট বছরের উপরে যে সমস্ত STST ব্যক্তিরা রয়েছে তাদেরও আহ পেনশন দেওয়া হবে প্রতি মসে হাজার টাকা করে পেনশন দেওয়া হবে হ্যা বা এরকম তো আরও আহ মানে কন্যাশ্রী যুবশ্রী আরো কত আরকি ভাতা দেওয়ার আহ প্রকল্প রয়েছে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 সেটা দেখা যাচ্ছে যে এর পঁচিশ হাজার মত একখানা টাকা দেওয়া হয় তো সে টাকাটা যদি কেউ পায় তাহলে উচ্চ শিক্ষার জন্য বা তার পরবর্তি যে চিন্তা ভাবনাটা রয়েছে সে চিন্তা ভাবনা আহ তে কাজে লাগানোর জন্য সেগুলো কিন্তু খুব উপকৃত হবে আমার মনে হয় হুম হুম সেটাতো আছেই সে সঙ্গে মানে এর উম তবে এই অনুদান দেওয়ার থেকে আমার মনে হয় যদি বেকার এর যেরকম আরকি যুবক যুবতিরা আছে তাদের যদি কিছু কাজের ব্যবস্থা করতে পারে সে ক্ষেত্রে বোধ হয় বেশি সুবিধা হয় আর সে রকমই একটা প্রকল্প বোধ হয় করেছে কর্ম সাথি প্রকল্প যার মাধ্যমে নাকি উহ আরকি নতুন নতুন এর কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেয়া হবে যাতে করে আরকি আহ যুবক যুবতিরা আরকি নতুন কোনো কাজ পায় আহ সবাই যাতে আরকি কাজ পায় কোনো বেকার যাতে না থাকে হ্যা এটা তো সব থেকে ভালো কারন এই ভাতা দিয়ে বা হচ্ছে অনুদান দিয়ে তো এর কাউকে বা কোনো দেশকে বা কোনো রাজ্যকে খুব বেশি দিন চালনা করা যায় না সুতরাং মানুষের হাতে যদি কাজকর্ম থাকে তাহলে মানুষে কাজ কর্ম করে নিয়ে সে হম যে রকম উপার্জন করতে যে সরকম উপার্জন তারা করে নিতে পারে আরকি হুম হুম আচ্ছা ম~মানে কেন্দ্রীয় সরকারের যে রকম একটা স্বাস্থ্য বীমা প্রকল্প রয়েছে রাজ্য সরকারেরও তো একটা স্বাস্থ্য সথিী প্রকল্প রয়েছে যেখানে মানে উম আহ জনসাধারণের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এর মানে উম একটা বীমা টাইপের করা হয়েছে যেখানে অনেক বড় বড় আহ hospital এর মানে আহ coverage রয়েছে হ্যা এ রকম সা রাজ্যেরও এ রকম আছে এর উম এ রকম প্রকল্প আছে তো রাজ্য সরকার সেখানে মানে দেখা গেলো কোনো মানুষের কোনো operation হবে কোনো একটা বড়সড় operation হবে তো সে operation এর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 আহ scaling করা আছে মানে এই scale থেকে এই scale পর্যন্ত যদি হয় তাহলে কত টাকা সে পেতে পারে সে রকম কিন্তু আগের থেকে একটা পরিকল্পনা করা আছে তো আমাদের এর রাজ্যের যদি এর কোনো বে হম পুরুষ হোক বা কোনো মহিলা হোক এ রকম ধরনের কোনো অসুস্থ হয় বা কোনো কিছু হয় তাহলে তারা কিন্তু সে পরিসেবাগুলো পাচ্ছে বা উম আমাদের রাজ্যের বাইরেও যদি কোনো চিকিৎসা করাতে যায় বা হচ্ছে অন্য কোনো operation এর জন্য যায় তো তারা কিন্তু সেই চিকিৎসা বা সেই পরিসেবা গুলো কিন্তু তারা পেয়ে থাকছে এমন নয় যে তারা পাচ্ছে না এগুলো পাচ্ছে কিন্তু হ্যা হ্যা কিন্তু এটা কি সব জাগাতে যেরকম অনেক বড় বড় private hospital রয়েছে apollo র মতন তো সেই সমস্ত জায়গাতে কি এগুলোর আহ ঠিকঠাক মতন আহ coverage দিচ্ছে তারা? আমি যেটুকু শুনেছি বা যেটুকু খবরে দেখায় যে এর আমাদের রাজ্যের যত hospital আছে বা বড় বড় nursing home যেগুলো আছে সবার সাথে তাদের হয়তো tie up নেই কিন্তু এর রাজ্যের আরো যে ছোটখাট বা মাঝারি ধরনের যে hospital আছে বা nursing home আছে বেসরকারি nursing home আছে সেখানে কিন্তু তাদের সাথে এর চুক্তি করা আছে তো তারা সে সব জায়গাতে যদি যায় তাহলে কিন্তু পরিসেবা গুলো কিন্তু পাবে হম এই বা মানে পরিসেবাগুলো ঠিকঠাক মতন পেলে তো খুবই ভালো হয় তা না অনেক গরীব মানুষ রয়েছে যারা আরকি ঠিকমত private hospital এর খরচাপাতি দিতে পারবে না তো

হ্যা এগুলো থাকলে পরে অনেক সুবিধা হবে কারন মানুষের

উপর নিচে হতেই থাকে দেখা গেল কোনো মানুষের অর্থনৈতিক অবস্থা এমন একটা সময় খারাপ চলছে যে সময় তার স্বাস্থ্যটাও এমন ভাবে এর খারাপ হয়ে গেলো যে তার কাছে কোনো টাকা পয়সা থাকে না তো এ ধরনের যে স্বাস্থ্য বীমা সরকার থেকে দিচ্ছে রাজ্যবাসীকে তো এ রকম ধরনের বীমা যদি থাকে তাহলে এর তাদের আর চিন্তা ভাবনা করতে হয় না বা আগে যা যে রকম দেখা যেত যে কোনো আহ স্বাস্থ্য খারাপ হল তখন মানুষকে কি করতে হত তার যে জমি সম্পত্তি আছে বা বাড়িঘর আছে সেগুলো বিক্রি করে মানুষের এর চিকিৎসা করাতে হত কারন মানুষের প্রাণটা তো সর্বপরি জমি সম্পত্তি বাড়িঘর তো আবার মানুষ বেঁচে থাকলে আবার ঠিক করে নিতে পারবে চলে আসবে কিন্তু মানুষের প্রানটাতো সর্বপরি তো তখন এ রকম করতে হত কারন মানুষের কাছে তখন কোনো আহ দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা ছিল না এখন যেমন মানুষের বিকল্প রাস্তা আছে যে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 তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে এ ধরনের জিনিসগুলো তাদের সাথে আর মানে ঘটবে না আরকি হম সে তো একশবার কারন এর মানে এইগুলো এই ধরনের প্রকল্পগুলো আরকি থাকা দরকারও আছে একটা দেশের গরীব মানুষদের জন্য এ ধরনের প্রকল্পগুলো থাকার দরকার আছে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 হ্যা রাজ্য সরকারের এ রকম একখানা প্রকল্প আছে যেখানে আগে তো সরকারি school এ কি হত সরকারি school এ বই তারপরে হচ্ছে যে জামা কাপড় লাগে school এর জুতো এগুলো তো সব দেওয়া হত কিন্তু রাজ্য সরকার কিছুদিন হল দেখা গেল আট দশ বছর হল হয়তো এরকম একটা প্রকল্প নিয়েছে যে যেখানে এর গ্রামের দিকে হোক বা শহরতলীতে হোক হম যারা সরকারি school এ পড়ে তাদেরকে একটা করে cycle দেয়া হয় এতে সবাই cycle এ চড়ে স্কুলে আসতে পারে তো এগুলো এটা একটা ভাল প্রকল্প কারন এর ফলে অনেক হম আহ তো ছেলেমেয়ে উপকৃত হচ্ছে যারা গরীব সীমাতে থাকে যে মানুষগুলো হচ্ছে cycle কিনে দিতে পারে না তাদের বাচ্চাদের হম তো সরকার থেকে যদি এরকম একটা অনুদান দিয়ে cycle দেওয়া হয় তো তাদের অনেকটা সুবিধা হয় বা আমাদের দেশেে এখন যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে school এ কেউ আসতে চায় না যারা বাচ্চা তারা স্কুলে আসতে চায় না তার কারনটা হচ্ছে সে রকমের পরিসেবাটা নেই কারন school এ যাবার জন্য School নেই বা তার পোশাক নেই বা জুতো নেই বা হচ্ছে বই নেই তো এ ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে বাচ্চারা সচরাচর school এ যেতে চায় না তো এর এই ধরনের জিনিসগুলো যদি দেওয়া হয় সরকারের তরফ থেকে যেমন বই হল বা এর school এর যে dress আছে সেই dress হল বা cycle হল তো এগুলো যদি পায় বাচ্চারা পায় তো তারা সচরাচর school এ যাবে বা যেতে চাইছে এখন আর এখন তো আর কেন্দ্র সরকারের তরফ থেকে আরাকখানা যে প্রকল্প চালানো হয় সেটা হচ্ছে mid day meal তো mid day meal এ বেশ ভালোই এখন খাবার দেয়া হয় school এ সেখানে তোর ডিম মাছ মাংস এখন তো সবকিছুই দেয়া হচ্ছে আগে তো এ ধরনের জিনিস গুলো ছিল না কিন্তু এই কিছুদিন আগেই এ রকমের একখানা মানে announcement হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে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 হ্যা হ্যা কেননা school মুখী হওয়াটা খুব দরকার কেননা সবার যদি আহ আহ সবার যদি শিক্ষার অগ্রতি ঘটে তাহলে পরে জনজীবনে যে রকম আহ উন্নতি ঘটবে সেই সঙ্গে তারা এর উম নতুন নতুন কাজ আরকি আহ করতে পারবে আহ যদি সেই বিষয়ে আরকি দক্ষ হয় সেইজন্য শিক্ষাটা সবার জন্যই দরকার শিক্ষাতো সব~সর্বপরি শিক্ষা তো সবসময়ই দরকার কারন যে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে বা অন্য যে কোনো কাজ কর্ম করতে গেলে শিক্ষা ছাড়া মানুষের কোনো কিছু কোনো কাজই সে করতে পারবে না তো কারো কাছে যদি কোনো শিক্ষা না থাকে তাহলে সে উম সমাজে যে কোনো জায়গাতে গিয়েই পর্যদস্তুু হবে তো শিক্ষার তো অগ্রাধিকার সর্বপরি কিন্তু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 বাচ্চাদের এর কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় সে বিষয়ে চিন্তা করে কিন্তু যে গুলো আহ একান্ত উম গ্রাম্য অঞ্চলে আছে যাদের মানে এর income হচ্ছে অনেক কম তো তারা এতটা চিন্তা ভাবনা করে না তো তাদের বাচ্চাদের তারা উৎসাহিত করতে পারে না যে school এ যাওয়ার জন্য বা উচ্চশিক্ষার জন্য প্রেরিত তারা করতে পারে না কিন্তু এই যে প্রকল্পগুলো চালু হচ্ছে এর ফলে এই যে mid day meal বা সবুজ সাথি যে প্রকল্প এই প্রকল্পগুলো যদি এরকমভাবে চলতে থাকে তাহলে বাচ্চারা যেমন উৎসাহিত হবে school এ যাওয়ার জন্য তেমনি মা বাবারাও কিন্তু উৎসাহিত হবে কারন আমার ছেলে যদি school এ যায় তাহলে এই সহযোগিতা গুলো কিন্তু পাবে বা school থেকে যে STSTOBC যারা আছে তাদেরকে যারা school এ যাবে তাদেরকে এককালীন করে টাকা দেওয়া হয় মাসে মাসে পাঁচশ হোক বা ছয়শ হোক এদের পড়াশুনার খরচ বাবদ বই পত্র কেনা বাবদ একটা করে টাকা দেওয়া হয় তো এই ধরনের প্রকল্প যদি চলতে থাকে তাহলে আমাদের শিক্ষার হার বাড়বে আর শিক্ষার হার যদি বাড়ে তাহলে আমাদের এর দেশের অগ্রগতি আরও অনেক বেশি করে এর নিয়ে যাওয়া সম্ভব হবে আরকি হ্যা যা বলেছিস মানে এইটাতো খুবই দরকার এই ধরনের আহ প্রকল্পগুলো না হলে পরে উম গরীব মানুষ বা যারা school এ যেতে আরকি অনিচ্ছুক সেই ধরনের ছেলেমেয়েরা মানে উহ school এর দিকে আরকি যেতে চাইবে না তাই এ ধরনের প্রকল্প খুবই দরকার আচ্ছা আরেকটা তো স্কিম রয়েছে মানে উম তুই কি ভাই খাদ্য সাথি প্রকল্পটা শুনেছিস? হ্যা খাদ্য সাথি প্রকল্পে শুনছিলাম এখানে উম দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের যে ration ব্যবস্থা আছে ration এ যে চাল গম বা অন্যান্য খাবার যে সামগ্রিগুলো দেওয়া হয়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

উম মানে বিনামূল্যেই যদি দেওয়া হয় বা খুব কম দামে যদি তদেরকে দেওয়া হয় তাহলে তারা অনেকে উপকৃত হবে কারন এইগুলো পাবে কারা এইগুলো পাবে তা মানে শেষমেষ তো এই BPL তালিকাভুক্ত যারা আছে তারাই পাবে তো BPL তালিকাভুক্ত মানে তো আমাদের দেশে যে এর গরীব যে সম্প্রদায় রয়েছে সে সম্প্রদায়কেই বর্তায় তো তারা যদি এই ধরনের আহ খাবার সামগ্রীগুলো পায় অনেক আহ সস্তাতে পায় বা বিণামূল্যে পায়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 হ্যা এই ধরনের প্রকল্প খুবই দরকার আর সেই সঙ্গে মানে যা দেখা যাচ্ছে উম এই কিছুদিন আগেই তো মানে ration ব্যবস্তাটাকে আবার ঢেলে সাজানো হল

ration আহ পাচ্ছে কিন্তু অন্যরা আরকি পাচ্ছে না ঠিকমত তো নতুন আহ ভাবে ration ব্যবস্থাটা সাজানোয় ওই আহ পুরানো card যেইগুলো আরকি আহ lapse হয়ে গেছে সেই card গুলো কিন্তু বাতিল হয়ে গেছে যার কারনে যারা মানে এই ration ব্যবস্তাটা আহ পাওয়ার যোগ্য BPL শ্রেণীর লোকরা তারা কিন্তু ঠিকমত এখন পাচ্ছে দেখাছি হ্যা এটা তো আছেই কিন্তু এগুলোর local প্রশাসন যে আছে বা এর রাজ্য সরকারের যে দপ্তর আছে তাদের তো এগুলো খোঁজ খবর রাখা উচিত কারন কিছু তো প্রত্যেক system এই এমন লোকজন থাকে যারা কিনা কি অসাধু কাজ করে মানে এগুলো থাকবেই বা এগুলো সমাজের মধ্যে চলতেই থাকবে তো তারা এগুলো করবেই তো যে দপ্তর আছে সে দপ্তরকে কিন্তু এইগুলো খোঁজখবর রাখা উচিত যে এই রকম ধরনের কে কারচুপি করতে চাইছে বা কে করছে বা এখনো যে ration ব্যবস্তার যে system আছে তার মধ্যে কে কে এই জিনিসগুলো করে দেখেছে এইগুলো যদি একটু এর রক্ষনাবেক্ষন হয় বা দেখাশুনা করা হয় তাহলে যারা সত্যি সত্যি পাওয়ার যোগ্য যে BPL তালিকাভুক্ত লোকজন যারা সত্যি পাওয়ার যোগ্য তারাই অন্তত পায় কারন এই জিনিসগুলো অন্যের হাতে যাওয়া মানে তো আহ তাদের তো দরকার নেই যারা বড়লোক শ্রেনী আছে আমাদের দেশে তাদের হাতে যদি এই rationing ব্যবস্তা চলে যায় বা তারা যদি এই সস্তাতে উম যে খাদ্যসামগ্রী আছে সেইগুলো নিতে থাকে তাহলে এর যারা গরীব মানুষ আছে তারা তো কোনো না কোনো দিক থেকে বঞ্চিত হবে বা তারা বঞ্চিত হচ্ছেও তো তাদেরকে বঞ্চিত করা মানে আমাদের দেশের অর্থনীতিকেই কিন্তু আঘাত হানা তো পত~প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তো তারা সেই কাজগুলো করে চলেছে তো আমাদের যে রাজ্য সরকার আছে বা পঞ্চায়েত এলাকায় যে দপ্তর আছে সে দপ্তরের লোকজন যারা আছে তাদের কিন্তু এই জিনিসগুলো খতিয়ে দেখা উচিৎ তাতে এই সমস্যাগুলো কিন্তু কমবে তাহলে আমার মনে হয় হ্য হ্য আর সেই জন্যই তো মানে এখন ration ব্যবস্থাটাকে আরো ভালো করে দেয়েছে এখন তো মানে সব অনলাইন করে দিচ্ছে rationing টা আর সেই সঙ্গে মানে উম এই যে mobile number এর সঙ্গে ration card এর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

হা এই ধরনের পরিসেবা যদি এরকমভাবে করে থাকে যে এর ration নিলে পরে তার mobile এর মধ্যে একখানা SMS চলে যাবে তো সেইটাতে উম তখন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

যাদের এক একরের কম জমি আছে তো তাদেরকে বছরে চার হাজার করে টা টাকা দেওয়া হচ্ছে টাকা মানে যেগুলোতে একটা একটা সরকারি অনুদান মানে কৃষকরা তো এমনিতেই তাদের হাতে পয়সা বিশেষ থাকে না তার কারন তারা যে এর আহ মানে শস্য উৎপাদন করে তার তো ঠিকঠাক দাম তারা পায় না মাঝখানে যে অসাধু লোকজন আছে অসাধু ব্যবসায়ী যারা আছে কালাবাজারি যারা করে তারা তো আহ পয়সা গুলো উম বাজার থেকে তুলে নিয়ে চলে যায় তো কৃষকদের হাতে পয়সাটা দাড়ায় না তো এই রকম ধরনের প্রকল্প যেটা চালু করেছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা কিন্তু ভালো প্রকল্প সাথে কেন্দ্র সরকারেরও এইরকম প্রকল্প আছে তার দেখাদেখি রাজ্য সরকারও সে রকম চালু করেছে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 হ্যা এইগুলো আহ ভালো প্রকল্প অবশ্যই কেননা এর কৃষকদের দিকটাও আহ দেখা উচিত সবারই কেননা মানে কৃষকরাই এর এর শেষমেষ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 হ্যা কারন তাদের হাতে যদি পয়সা যায় তো তারা তো খরচা করতে পারবে তো তারা যদি খরচা করতে পারে তাহলে দেশের যে কোনো অন্য কোনো আহ উহ জিনিসের উপরে খরচা করবে কেউ হচ্ছে তার জীবনে যে চলাফেরার যে মান আছে সে মান উন্নত করবে কেউ হচ্ছে আহ তার যে বাসস্থান আছে সে বাসস্থানটাকে তার এর upgrade করবে তো সেইগুলো যখন করবে তখন তো তার জন্যও তো কেনাকাটি দরকার যেমন কেউ যদি বাসস্থানকে এর আরো উন্নত করতে চায় তাহলে যে hardware এর যে জিনিসপত্র আছে সেগুলোও কেনাকাটি করবে তো সেগুলো যখন কেনাকাটি করবে তাহলে আমাদের দেশের যে অর্থনীতি আছে বা অন্যান্য sector যেগুলো আছে তো সেইগুলোতে তো আরও আহ মানে demand তৈরি হবে demand তৈরি হওয়া মানে আমাদের দেশের অর্থনীতি আরো একটা বেশ ভালো জায়গায় পৌছবে এইগুলো সব একটার সাথে একটা interlinked উম তো এগুলো সরকারের দেখা উচিত যাতে এর এগুলোতে একটা ভালো পরিসেবা থাকে যেগুলো দিচ্ছে বা এমন নয় যে দিচ্ছে না ভালো পরিসেবা থাকে এবং হম কৃষকদের হাতে একটা আহ ভালো পরিমান পয়সা পৌছয় সেটা সরকারের একটু চিন্তাভাবনা করলে আরেকটু চিন্তাভাবনা করলে আমার মনে হয় ভালো হয় হ্যা সরকারতো এমনিতেই এগুলোর জন্য মানে অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য বেশকিছু প্রকল্প আরকি চালু করছেই এই যেমন আরকি কেন্দ্রীয় সরকারের যেটা রয়েছে আবাস প্রকল্প তো এইখানে যদি কারোর আরকি বাড়িঘর তৈরি হয় তো সেইখান থেকে আরকি সমস্ত কিছুই তার দরকার পরবে আহ দেখা গেল hardware এর জিনিস electric এর জিনিস সমস্তকিছুই দরকার পরছে তো এইভাবেই তো আহ একটা তারপরে একটা আরকি chain by chain আহ মানে অর্থনীতিটা ঠিক চাঙ্গা

আচ্ছা ঠিকাছে চল হম রাখি তাহলে hello হম কি বলছিল রাজশ্রী বিয়ের আগে এক দেড় মাস আগে registry করে গেছে বাড়িতে তো কিছু জানায়নি ওটাই বলেছে আরো অনেক কথা বলেছিল ওটা ঠিক মনে নেই কথাগুলো বলছিল

হম মা ওকে বলছে যে

বলল না না এটা মেনে নেয় কখনো

আমাদের বাড়িতে যেতে হবে একটা video নতুন উঠেছে দেখেছিস নতুন নয় এই কদিন সবাই status দিচ্ছে ওই আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে video টা দেখেছিস

হতে পারে ভাষা মন্দিরেও তো অনেক দূর দূর থেকে লোক আছে video টা হেবি বানিয়েছিল মাকে আমি দেখাচ্ছি মন্দিরটা চিনতে পারছো বলছে না কোথায় এটা ওই মন্দির বলে যায়নি অনেকদিন ভুলে গেছি করিস একদিন সোনালীকে কোন কালে কথাবার্তা বলে আর ভাসানের দিনে দেখা হয় দিনে দিনে যাব দিনে দিনে চলে আসব বাবা সন্ধে ফন্দে করবো না উঠতে দেয় না কি মন্দিরের ওপরে উঠতে দেয় না মন্দিরে নিচে টাই ঘোরা যাবে তো ওই তিন টে না কটার সময় খুলে তার আগে

জানিনা আমি আমি একবার সেই ছটা না সাড়ে ছটার সময় গিয়েছিলাম ঢুকতেই দেয়নি গেটের ভেতরে ঢুকতে দেয়নি একদম হ্যাঁ রাস্তা থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবার আমি কোনদিন এই তিনটে সাড়ে তিনটের দিকে যায়নি আচ্ছা ঠিক আছে রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে কি কথা বলব কটার সময় মন্দিরটা খোলে ওটার কথা বলছি

তাহলে আমরা এই এই তিনটা সাড়ে তিনটার দিকে যাব সন্ধ্যে হওয়ার আগে চলে আসবো হম তোবিশাল ভিড় বাবা আর না হলে আর কোথাও নেই আরেকটু তোদের বাড়ির দিকে আসতে না আর এখানে কোথায় যাওয়া এখানে কিছু নেই ওই মন্দিরটাই ওরা ওখান থেকে ওরা যেহেতু বলছিল পৈলানে থাকে ওরা ওর ওখান থেকে সুবিধা হবে আর আমাদের ওই হম যেতে হবে আর তো এইখানটায় কোন রাস্তার জায়গা নেই আর যদি কিছু থাকতো তাহলে দিকটায় জায়া যেত দুপুর বেলা মন্দিরে না ঢুকতে দিলে বাইরে খুলে যায় মনে হয় চারটে ফারটে থেকে খুলে যায়

সন্ধ্যার আগে ওখান থেকে চলে আসবো না পুরো বাড়িতে চলে আসতে হবে না আমি বলছি মুসলিম তো হওয়ার আগে বাড়িতেই চলে আসতে হবে ভাবি সন্ধ্যে হওয়ার আগে ওদের কাছ থেকে বেরিয়ে আসবো সন্ধ্যে করেই বাড়িতে ঢুকবো ওরম করলেও হবে না সন্ধ্যের আগে পুরো বাড়িতে ঢুকে যাবো

এ এর পরে দিন আরো বাড়বে ওটাই বলছি আবার এরপরে দিন বাড়লে কি হবে বলতো চারটে সাড়ে চারটেয় সময় গেলে এবং সব শেষ করা রোদ দেবে কড়া রোদ দিলে আবার রোদ হবে